আমাদের এখানে মেলাতে অনেক সবাই বেশি ফুচকা খেতে ভালবাসে সবাই।

ওর ঐ পেখম গোলা দেখতে ভালো।

সকাল বেলা থেকে দশটার পর থেকে টোটো বেশি গাড়ী চলাচল করে।

নানা রকম পাখি আসে পাখিগুলা লাল নীল হলুদ নানারকমের পাখি থাকে।

টেনিস বল সেটাও ভালো লাগে খেলতে।